পর্যন্ত বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষা প্রদানের চেষ্টা করবে। বিনামূল্যে শিক্ষা মানে কি? বিনামূল্যে শিক্ষাকে কুলফি বিলোপ হিসেবে সংগায়িত করা হয়। সাধারণত দুই ধরনের ফী আছে প্রথমত সরাসরি ফী বা চার্জ যেমন টিউশন ফী বা পাঠ্য বুক পুস্তকের ফী ইত্যাদি। যার অর্থ তারা সরাসরি শিক্ষার জন্য ব্যয় করা হয়। বিনামূল্যে শিক্ষার প্রভাব কি? উপরন্তু বিনামূল্যে প্রাথমিক শিক্ষা নীতির নিম্ন লিখিত সুবিধা রয়েছে। নিরক্ষরতার হার হ্রাস, পতিতাবৃত্তি হ্রাস, সুস্থ সম্পর্ক, উন্নত যোগাযোগ সম্প্রদায়ের উন্নয়ন উন্নত শিক্ষার মান এবং দেশে অর্থনৈতিক উন্নয়ন আনা হলেও তা কম। বিনামূল্য শিক্ষা কিভাবে সমাজের উপকার করতে পারে? একটি জনসংখ্যা যারা ভালো শিক্ষিত কম বেকারত্ব সরকারি সহায়তা কর্মসূচির ওপর কম নির্ভরতা এবং উচ্চকর রাজস্ব শিক্ষা অপরাধ কমায়। জনস্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বৃহত্তর রাজনৈতিক ও নাগরিক ব্যাস্ততার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার দশ পয়েন্টে গুরুত্ব পূর্ণ কেন? শিক্ষা আপনাকে সিদ্ধান্ত গ্রহণ, মানসিক তৎপরতা, সমস্যা সমাধান এবং যৌক্তিক চিন্তাভাবনার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সহায়তা করে। তাদের পেশাগত মানুষ এবং ব্যক্তিগত জীবনে সমস্যার সম্মুখীন হতে চায়। এই ধরনের পরিস্থিতিতে তারা কতটা শিক্ষিত এবং স্ব সচেতন তা থেকে যুক্তিযুক্ত এবং জ্ঞাত সিন্ধান্ত নেওয়ার তাদের ক্ষমতা আসে। শিক্ষা কেন গুরুত্বপূর্ণ তার তিনটি কারণ, এটা মানুষকে ভালো নাগরিক হতে, ভালো বেতনের চাকরি পেতে সাহায্য করে। ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য দেখায়। শিক্ষা আমাদের কঠোর পরিশ্রমের গুরুত্ব দেখায় এবং একই সময়ে আমাদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। এই ভাবে আমরা অধিকার আইন এবং প্রবিধান জানা এবং সন্মান করার মাধ্যমে একটি উন্নত সমাজ গঠন করতে সক্ষম। শিক্ষার চারটি উদ্দেশ্য সম্পর্কে কিছু তথ্য, স্কুলের উদ্দেশ্য এগুলি হলো আত্ম জ্ঞান লেখা শেখা এবং বিকাশ করা জীবন দক্ষতা এবং সামাজিক দক্ষতা বিকাশ। জীবনের সম্ভাবনা এবং জীবনের মান অপটিমাইজ করা ভবিষ্যৎ কর্মসংস্থান এবং অর্থনৈতিক মঙ্গল সক্ষম করা। পৃথিবীতে কি শিক্ষা বিনামূল্যে সে সম্পর্কে কিছু তথ্য, প্রকৃতপক্ষে বিশ্বের বেশিরভাগ দেশ তাদের নাগরিকদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদান করেননা। বিনামূল্যে প্রাথমিক শিক্ষার দেশগুলির মধ্যে রয়েছে কেমেরুন কলম্বিয়া

বে বিশ্বকে বদলে দিতে পারে শিক্ষা সচেতনতা ছড়ায়। কুসংস্কার সমাজকে ফাঁপা করে তোলে। ভ্রান্ত বিশ্বাসের দ্বারা বিভ্রান্ত লোকেরা সমা জের উপকারের চেয়ে বেশি ক্ষতি করে। শিক্ষা আমাদের প্রশ্ন করতে সাহায্য করে আমাদের এটি বিশ্লেষণাত্মক মন দেয় এবং আমাদের কুসংস্কার প্রত্যা খ্যান করতে সাহায্য করে। একটি শিক্ষিত মন সমস্ত কাজের পিছনে যুক্তি এবং বৈজ্ঞানিক যুক্তি খোজে। বিনামূল্যে শিক্ষা কি মানুষের অধিকার? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী সমস্ত শিশুর বিনামূল্যে পাবলিক শিক্ষার অধিকার রয়েছে এবং সংবিধানের প্রয়োজন যে সমস্ত শিশুকে সমান শিক্ষার সুযোগ দেওয়া হবে। তা নির্বিশেষে যেকোনো জাতি জাতিগত পটভূমি ধর্ম বা লিঙ্গের অথবা তারা ধনী বা দরিদ্র নাগরিক বা অনাগরিক। সাফল্যের জন্য শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? ভালো শিক্ষা জীবনের সফলতার চাবিকাঠি এটি একটি জীবন এবং ক্যারিয়ার গঠনে সহায়তা করে এবং

পরিপক্ক হওয়ার সুযোগ সুযোগের বিস্তৃত নির্বাচন আন্ত ব্যক্তিক দক্ষতা তৈরি করুন। আপনার সহকর্মীদের সঙ্গে পড়া ভ্রমনের জন্য দীর্ঘ সময়।

জীবনে আমাদের আবেগ খুঁজে পেতে সাহায্য করে। এটি আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে শেখায় এবং আমাদের সমস্যার সমাধানের ক্ষমতা দেয়। শিক্ষাজীবনে কি গুরুত্বপূর্ণ? শিক্ষা জীবনে ব্যাক্তি একজন ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে এবং জীবনে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এটি আপনাকে আমাদের কেরিয়ার এবং আপনার ব্যক্তিগত বিকাশের উন্নতি করতে সহায়তা করতে পারে। একজন শিক্ষিত ব্যক্তিই পারে সমাজের একজন মহান নাগরিক হতে। শিক্ষা কিভাবে সমাজকে বদল বদলে দিতে পারে, শিক্ষা একজন ব্যক্তির দক্ষতা দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসকে গঠন করে এবং একটি নির্দিষ্ট সমাজের নিয়ম ও মূল্য বোধ গঠনে ভূমিকা পালন করে এই মানগুলি শেষ পর্যন্ত মানুষ দ্বারা তৈরি করা হয়। সম্প্রদায়ের কাঠামো সংজ্ঞায়িত করুন, তারা যে লক্ষ্য গুলির জন্য প্রচেষ্টা করে এবং কিভাবে তারা বিশ্বব্যাপী উন্নয়নকে এগিয়ে নিতে সহায়তা করে। শিক্ষা ভবিষ্যতে আপনাকে কিভাবে সাহায্য করবে? একটি শিক্ষা ডিগ্রী আপনাকে অনেক মূল্যবান দক্ষতা শেখাবে। যা আপনি আপনার ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োগ করতে পারন এবং কিছু দক্ষতা আপনি শিখুন এর মধ্যে রয়েছে দ্বন্দ্ব ব্যবস্থাপনা, যোগাযোগ সমালোচনামূলক চিন্তাভাবনা এবং রিপোর্টিং। শিক্ষায় কি সফলতার চাবীকাঠি? শিক্ষা হলো মূল সাফল্যের কারণ, শিক্ষা আমাদের এমন দক্ষতা এবং নৈতিকতার জ্ঞান দেয় যা আমরা শিখি বিশ্বের বিদ্যমান কারণ, এটি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আজকাল শিক্ষাকে জীবনের একটি উপায় হিসেবে বিবেচনা করা হয়। যেখানে কেউ কেবল শিখতে পারেনা, তবে তার জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিতে পারে। শিক্ষার সাতটি লক্ষ্য, কুড়ি মার্কিন কোড় পা পাঁচ হাজার আটশো বারো জাতীয় শিক্ষা লক্ষ্য। প্রস্তুতি স্কুলের বিদ্যালয়ে অবসান ছাত্র কৃতিত্ব এবং নাগরিকত্ব শিক্ষক শিক্ষা এবং পেশাগত উন্নয়ন গণিত এবং বিজ্ঞান প্রাপ্তবয়স্ক সাক্ষরতা এবং আজীবন শিক্ষা নিরাপদ সুশৃঙ্খল এবং অ্যালকোহল এবং মাদক যুক্ত মাদক মুক্ত স্কুল। শিক্ষার মূল ধারণা, শিক্ষা হলো একটি উদ্দেশ্যমূলক ক্রিয়াকলাপ যা নির্দিষ্ট ল

বোঝাপড়া, যৌতিকতা, দয়া এবং সততার বিকাশ অন্তর্ভুক্ত থাকতে পারে। কোন দেশে বিনামূল্যে শিক্ষা আছে কি? ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের নয়ডিক দেশগুলি বিনামূল্যের বা কম খরচে অধ্যয়নের সুযোগ দেয়। নরওয়েতে অধ্যয়নের স্তর বা জাতীয় তা নির্বিশেষে বিশ্ববিদ্যালয় অধ্যায়ন সব ছাত্র বিনামূল্যে উপলব্ধ। শিক্ষা কি আমাদের মুক্ত করতে পারে? শহর রাজ্য বা ফেডারে ল সরকার পাবলিক স্কুলগুলিতে তহবিল দেয়, যাতে আপনাকে অর্থ প্রদান করতে না হয়। শিক্ষা আইনে বলা হয়েছে যে প্রত্যেকেরই বিনামূল্যে শিক্ষার অধিকার আছে। আমাদের কি শিক্ষা দরকার? শিক্ষা জীবনের স্থিতিশীলতা প্রদান করে এবং এটি এমন একটি জিনিস যা কাউকে কখনো আপনার থেকে কেড়ে নিতে পারে না। ভালো শিক্ষিত এবং একটি কলেজ ডিগ্রী থাকার দ্বারা আপনি আরো ভালো কর্মজীবনের সুযোগের জন্য আপনার সম্ভাবনা বাড়াবেন এবং নিজের জন্য নতুন দরজা খুলবেন। শিক্ষা এমনই এক জিনিস যা কখনোই কেউই আপনার থেকে কেড়ে নিতে পারবে না। শিক্ষা গ্রহণ মানুষের সমস্ত দিক খুলে দে খুলে দিতে সাহায্য করে। কঠোর পরিশ্রম এবং স্মার্ট কাজ কি? এ বিষয়ে কিছু তথ্য, কঠোর পরিশ্রম প্রয়াসই গুণমানের চেয়ে পরিমাণের উপর দৃষ্টি নিবন্ধ করে। স্মার্ট ওয়ার্ক উভয়কেই সমানভাবে বিবেচনা করে। প্রক্রিয়া কঠোর পরিশ্রম সাধারণত কাজের ডিফল্ট মোড চিন্তা না করে কাজগুলো করা। স্মার্ট ওয়ার্ক মানে আপনি কাজের প্রক্রিয়াটিকে ততটা যত্ন করবেন যতটা আপনি কাজ নিয়েই চিন্তিত থাকবেন। স্মার্ট কাজ মানে কি? সেই বিষয়ে কিছু তথ্য, কঠোর পরিশ্রম এবং স্মার্ট কাজের জন্য স্মার্ট ওয়ার্কিংকে একটি কাজের মডেল হিসেবে সংজ্ঞায়িত করা হয়। যা কাজ থেকে প্রাপ্ত কর্মক্ষমতা এবং সন্তুষ্টি উভয়েই উন্নত করতে বিদ্যমান প্রযুক্তিতে নতুন প্রযুক্তি এবং উন্নয়ন ব্যবহার করে। এটি কো-ওয়ার্কিং থেকে আলাদা যখন স্বনিযুক্ত পেশাদাররা একটি কর্মক্ষেত্র ভাগ করে নেয়। স্মার্ট কার্ডের সুবিধা আমাদের সৃজনশীল এবং উদ্ভাবনী চিন্তার দক্ষতা উন্নত করে, মানসিক উপস্থিতি দাবি করে এবং এইভাবে আমাদের ফোকাস উন্নত করে। সময় ব্যবস্থাপনা শেখায় স্মার্ট কাজ আপনাকে আরো সু-শৃংখল এবং সংগঠিত করে তোলে। পরিশ্রম কাকে বলে? পরাক্রমাগত নিয়মিত

পরিশ্রমের জন্য যখন আমরা কঠোর পরিশ্রমে নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করি তখন আমরা গুরুত্বপূর্ণ জীবনের পাঠ শিখি। অধ্যবসায় প্রকাশ দায়িত্ব সমস্যার সমাধান এবং আত্মনিয়ন্ত্রণ সবই মাথায় আসে। এই পাঠ গুলি ঘুরে আমাদের অন্যান্য খেত্রে ক্ষেত্রে সা ঠোর সম্পর্ক সব ইত্যাদির পরিবেশন করে। পরিশ্রম এবং সাফল্য কি? কঠোর পরিশ্রম সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি, পরিশ্রম ছাড়া অর্জন অসম্ভব। একজন অলস ব্যক্তি কখনোই কিছু অর্জন করতে পারে না যদি তারা বসে বসে থাকে এবং আরো ভালো সুযোগের জন্য অপেক্ষা করে। যে ব্যা ক্তি কঠোর পরিশ্রম করে সে জীবনের সাফল্য এবং সুখ অর্জন করতে সক্ষম হয়। পরিশ্রমের মূল্য কি? এটা আনন্দ ও সন্তুষ্টি নিয়ে আসে, এটা আমাদের পরিবারকে আমাদের জন্য গর্বিত করে তোলে। এটি ইচ্ছা ও চাওয়াকে বাধা দেয়, এটি একজনের সমাজের বিকাশের দিক দিকে নিয়ে যেতে পারে। শ্রম শক্তি কি? আমরা সবাই সফল হতে চাই সেটা আপনার ক্যারিয়ারে হোক বা আপনার ব্যক্তিগত জীবনে, কঠোর পরিশ্রমের পরীক্ষা এবং ত্রুটি লাগে এবং সাফল্য অর্জনের আগে আপনি অনেকবার ব্যর্থ হতে পারেন। কঠোর পরিশ্রম সর্বদা সাফল্যের ভিত্তি, কোন শর্টকাট নেই। শর্ট কাজ বনাম কঠোর পরিশ্রম কি সে বিষয়ে কিছু তথ্য, হার্ড ওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক মধ্যে ওয়ার্কের মধ্যে প্রধান পার্থক্য হল কাজগুলি সম্পূ ন্য করার জন্য নিবেদিত সময়ের পরিমাণ। কঠোর পরিশ্রম প্রায়ই ব্যবহৃত হয় যখন কাজগুলি সম্পূর্ণ করতে অনেক সময় প্রয়োজন হয়। আপনি যখন কম মনোযোগ দিয়ে সময় ব্যয় করেন তখনই স্মার্ট কাজ। কঠোর পরিশ্রমের সেরা শব্দ কোনটি? কঠোর পরিশ্রমের প্রতিশব্দ কাজ ফেরত গাধা কাজ, অসুবিধা, কঠিন পথের, শ্রম। দীর্ঘ পথ শক্ত করে পিষে নিন চড়াই যুদ্ধ। কেন স্মার্ট কার্ড ভালো? অনেক সময় বাঁচায় একজন চটপটে কর্মী হওয়ায় অনেক সময় বাঁচে। কারণ আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যৌক্তিক এবং উদ্ভা বনি পদ্ধতি ব্যবহার করেন। আপনি আপনার কাজ কমানোর উপায় খুঁজে পেতে পারেন, এটি শুধুমাত্র আপনার সময় বাঁচায় না তবে বর্তমান কাজটি সম্পূর্ণ করার সময় নতুন কাজ শেখার জন্য যথেষ্ট সময় দেয়। কিভাবে আমি স্মার্ট ও পরিশ্রমী হতে পার? বুদ্ধিমান কাজ করার দুর্দান্ত উপায়, কোচিন নয় মাল্টি টাস্কিং বন্ধ রকুন, আরো বিরতি নিন ফ্রন্ট লোড আপনার সপ্তাহ কাজ গুলি ফ্রন্ট লোড আপনার সপ্তাহ অনুরু কাজ গুলি একত্রিত রকুন, আপনার শক্তির স্তরের উপর ভিত্তি করে ক্রিয়াকলাপ নির্ধারণ রকুন, আপনার করণীয় তালিকা বন্ধ করুন। দুপুরের ঘুম নিন এক কাপ কফির সাথে, বিজ্ঞপ্তি বন্ধ রাখুন। পরিশ্রমের উপকারিতা কি? যখন আমরা কঠোর পরিশ্রমে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করি সংকল্প ফোকাস দায়িত্ব সমস্যা সমাধান এবং আত্ম নিয়ন্ত্রণ সবই মাথায় আসে। এই পাঠ ঘুরে আমরা অন্যান্য এলাকায়

মনোবিজ্ঞান জার্নালে প্রকাশিত দুই হাজার পনেরো সালের একটি গবেষণা অনুসারে গড় ভাবে কম শারীরিকভাবে সক্রিয় ব্যক্তিরা শারীরিকভাবে শক্ প্রিয় লোকেদের চেয়ে বেশি সচেতন হয়। হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক আপনার কোনটি বেছে নেওয়া উচিত, সে বিষয়ে কিছু তথ্য আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাদের আমাদের প্রায়সই বলা হয় যে প্রচেষ্টা হলপ্রশু হবে। অন্যদিকে কঠোর পরিশ্রম এবং স্মার্ট কাজের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া একটি বিতর্কিত বিষয়। আমরা প্রায়সই ইন্টারভিউ বা গ্রুপ আলোচনায় কিভাবে উত্তর দিতে পারি কঠোর পরিশ্রম এবং স্মার্ট কাজের মধ্যে পার্তক পার্থক্য বিষয়টি নিয়ে আসে। আপনার জন্য আদর্শ কৌশল আপনার কর্মজীবনের লক্ষ্য এবং অগ্রা অগ্রাধিকার দ্বারা প্রভাবিত হতে পারে। হার্ডওয়ার্ক বনাম স্মার্ট ওয়ার্ক সম্পর্কে জানতে এই ব্লগটি পড়ান, সেইসাথে আরো বেশি ফলপ্রসু হওয়ার জন্য কঠোর এবং স্মার্ট কাজ উভয় মিশ্রণের চাবিকাঠি। কঠোর পরিশ্রম বনাম স্মার্ট কাজের পার্থক্য, ব্যক্তিগত সাফল্য অর্জন এবং দলের সাফল্য অবদানের জন্য কঠোর এবং স্মার্ট উভয়ের কাজ প্রয়োজন। এখানে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে প্রয়োজনীয়তা কঠোর পরিশ্রমের চেয়ে বুদ্ধিমান কাজ করার জন্য অভিজ্ঞতা এবং কিভাবে জিনিসগুলি করতে হয় সে সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ বোঝার প্রয়োজন। যাতে আপনি দ্রুত আপনার লক্ষ্যগুলি অর্জনের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

হ্যাঁ কি রে কি করছিস? কিছু না আর কি করব বল, তুই কি করছিস? আমিও বসছি খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে হ্যাঁ হয়েছে, তোর? হ্যাঁ আমারো এই মাত্র হোল, দিয়ে এখন বসে আছিস

নিয়ে দিনকাল কেমন কাটছে বল? কি আর ভাই কি বলি এই সকালে যা হোক করে গরমে কেটে যাচ্ছে.

হম সেই, প্রচন্ড গরম এখন, আর বলি দিয়ে ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি তুই, হ্যাঁ আমিও ভালো আছি, বাড়ির সবাই ভালো? হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো তর তর বাড়ির সবাই ভালো? হ্যাঁ সবাই আছে মোটামুটি ভালোই, তোর মা বাবা কেমন আছে বল? হ্যাঁ তারা এখন ভালোই আছেন. দিয়ে ঘুমাবিনা নাকি এখন না ঘুমাবো না একটু হালকা কাজ বাজ আছে দেখি কি হয়? তোর কি ঘুমানোর plan ট্যান নাই নাকি এখন? না এখন ঘুমিয়ে একটু পর ঘুমবো ভাবছি আচ্ছা আচ্ছা আচ্ছা দিয়ে বাকিটা আহ ওরা তো যে যার

হ্যাঁ হয় টুকি টাকি, ও হয় সেরকম ভাবে হয়না আর সেরকম কারুর সঙ্গে,

হারাধন ভালো আছে, অর সঙ্গে দেখা হয়েছিল এই কয়েকদিন আগে ভালো আছে, আচ্ছা বিকেলে দেখি একটূ বেরোব তো ভাবছি, কি হয়? যা গরম রোদ এর ভিতরে আর কি যাবি, তোদের বাড়িতে কি হচ্ছে এখন আশে পাশের খবর কি? এই বাড়িতে আর কাজ বাজ কি বলি আর চাষবাস হচ্ছে আর মোটামুটি আর টুকিটাকি দিয়ে চলে যাচ্ছে, কোনরকম,

এবারে কত বিঘা চাষ হয়েছে?

আহ চার বিঘা মত হয়েছে আর আহ বাকি দেড় দুই বিঘা মত ভাগে দিয়ে দিয়েছি, সবও করা সম্ভব ও নয়, করে দিলাম তোর আর কি? কি হয়েছে? তোর বাড়িতে চাষবাসের খবর কি রে? আমার বাড়িতেও হচ্ছে চাষবাস, ওহ এ বছর বাদাম ঢেলেছিস নাকি? হ্যাঁ ঢেলেছি এক বিঘা মত,